এটা যেটা দেখা যাচ্ছে এটা বাইরেকার একটা ওভারব্রিজ ওদের নিচ দিয়ে রাস্তা গাড়ি চলাচল করছে।

আর গান্ধীজিকে আহ কি কি করেছেন সেগুলো আমরা তার রচনা বা তার বই পড়ে আমরা জানতে পেরেছি গান্ধীজীর খুবই মহান ব্যক্তি ছিলেন আমাদের টাকাতেও গান্ধীজীর ছবি আছে গান্ধীজীর ছোটবেলা এখানে তুলে ধ--

ব্যক্তিত্বরা এখানে থাকে বড় বড় বিজনেসম্যান বড় বড় ফিল্ম আর্টিস্ট সব্বাই এখানে থাকে আর কলকাতায় এরকম বহু বড় বড় সোসাইটি আছে যেখানে বড় বড় ব্যক্তিত্বরা এখানে থাকেন আর এখানে--

এটা হচ্ছে একটা সোসাইটি -র মাঠ। এরকম প্রচুর বড় বড় সোসাইটি আছে যাদের মাঠঘাট বাচ্চাদের জন্য পার্ক করে রাখা আছে। সুইমিং পুল করে রাখা আছে।

নিচে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ছেলেদের জামা কাপড়ের শ মানে শপ বলা যেতে পারে এখানে দেখুন বিভিন্ন --

এরকম আমাদের ঘরের আশেপাশে অনেক বিল্ডিং আছে যেগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন পড়ে আছে।

এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কলকাতার রাস্তা। এরকম কলকাতার রাস্তায়সব সময় যানজটে ভিড় থাকে প্রত্যেকটা গাড়ি সব সময় মানে প্রচুর গাড়িতে ভর্তি থাকে।

এটা দেখতে পাচ্ছি এটা একটা বড় সড়ো প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম ও মন্দির।

আর আমরাও দেখি আমার অনেক বন্ধুবান্ধবও নামাজ --

এটা যেটা দেখতে পাচ্ছি একটা লোক এখানে শুয়ে আছে আ-আ বালিশের ওপর মাথা দিয়ে এখানে হয়তো তার কোন চিকিৎসা চলছে যেটা দেখে বুঝতে পারছি।

যেগুলো খুবই ভালো শরীরের পক্ষে শরীর ভালো থাক শরীর সুস্থ থাকে শরীর ঠিকঠাক চলাফেরা--

আর এগুলি এখন তৈরি হতে এখন অনেক্দিন টাইম লাগবে ছ-সাত মাস টাইম লাগবে বাট তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়--

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার ছবি। উপরে যে ম্যাপ টা দেখা যাচ্ছে চিড়িয়াখানার আহ কোন প্রান্তে কোন জীবজন্তু টা আ আছে।

এই যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠে ফুটবল খেলা হয় এবং গোল পোস্ট করা আছে আর এটা প্রচুর একটা বড় মাঠ। মাঠে জল জমেছেবৃষ্টি হয়েছে বলে ।